ইটা হলো ইটভাটা। সাধারণত এইটাকে--

টাকা জমা ও তুলতে পারবে |

এটি হলো একটি ছোটো নদী | ছোটো নদীর ওপরে --

এটি হলো একটি পার্কের চিত্র।

এখানে সঙ্গীত পরিচালনার থিম তুলে ধরা হয়েছে।

থিম তুলে ধরা হয়েছে এবং --

ইটা হল একটি পার্ক এই পার্ক এর মধ্যেই গৌতম বুদ্ধের পিকচার তুলে ধরা হয়েছে।